আমাদের সামনে-এ একটি দোকানের সামনে অনেকে গুলো সাইকেল রাখা রয়েছে । আর এখানে একটি বিল্ডি উম উম বাড়ি দেখা যাচ্ছে যার উপর একটি স্পষ্ট ভাবে লেখা আছে যুব কম্পিউটার প্রশি--

এটা একটি গাড়ির গ্যারেজ ।এখানে গাড়িগুলি ঠিক করা হয় ঐখানে একটি গাড়ি রাখা আছে ।গাড়ির চাকাগুলি খুলে ফেলা হয়েছে৷ গাড়ির আরো অনেক জিনিসপত্র বের করা হয়েছে৷ গাড়ি ঠিক করার জন্য আ রেখেছে।

এ.টি.এম -এর সামনে অনকে গুলি বইকে রাখা আছে। অনকে গুলি মানুষ রোয়েছে একটি বাড়ি মতো দেখা যাচ্ছে। দোকান রয়েছে এখানে।

বই রাখা আছে ।কালার প্ৰিন্ট এর বক্স মনে হয় রাখা আছে। এখানে সামনের দেওয়ালে একটি ঘড়ি রাখা আছে । একটি ছবি রাখা আছে পিছনে একটি কার -এর ছবি আছে । ওখানে কিছু লেখা--

এখানে বড়ো দেখে একটি মাঠ দেখা যাচ্ছে । মাঠে সবুজ ঘাস রয়েছে। মাঠের এক সাইড -এ বড় বড় আমগাছ রয়েছে। মাঠের মধ্যে একটি ছোট টিন -এর বাড়ি দেখা যাচ্ছে । পাশে রাস্তা আছে রাস্তার পাশে দু তিনটে বাড়ি দেখা যাচ্ছে বড় বড়। বাড়িগুলো--

প্যান্ডেল -এ -এ প্যান্ডেল করা হয়েছে। তার ওপরে মনে হয় কীর্তন বা গান হবে প্যান্ডেল প্যান প্যান্ডেল প্যান্ডেল -টা এখন ফাঁকা রয়েছে ।

এখানে একটি রাস্তা দেখা যাচ্ছে। রাস্তার পাশে ব্যারিকেড রাখা হয়েছে বে ব্যারিকেড পেরিয়ে রাস্তা রাস্তা দেখা যাচ্ছে রাস্তার কাছে একটি দেখতে।

বিল্ডিং দেখা যাচ্ছে । বিল্ডিং -টি বেশ-শ পুরাতন বলে মনে হচ্ছে। এই বিল্ডিং টির রং নষ্ট হয়ে গেছে। বিল্ডিং -টিতে ছোট দেখে একটি রয়েছে বেড়া দিয়ে ঘেরা রয়েছে ।

এখানে একটি রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্ট -এর টেবিল -এর ওপর--